আমি এখানে একটি আই গ্লাসের শোরুম দেখতে পা--

হোটেলেয়ার সামোনে তিনজন লোক দাঁড়িয়ে রয়েসে সেখানে দুইটি বাইকের অর্ধেক অংশ দেখতে পাচ্ছি সেখানে বহুদূরে এক গাসও দেখতে পাচ্ছি।

যেখানে বহুদূরে অনেকগুলি গাসপালা দ্যাখতে--

পাম্পটির উপরে সাদ লাল নীল রঙ্গের দেখতে পাচ্চি।

কয়েকটি চেয়ার লাল রঙ্গের দেখতে পাচ্চি একটি কালো রঙ্গের চেয়ার দেখতে পাচ্চি উপরে একটি সিলিং ফ্যানও লটকানো দেখতে পাচ্চি।